শুনেছি পুরিতে আমার বেশি ইচ্ছা আছে যাওয়ার জন্য ওখানে প্রচুর রকমের sea food পাওয়া যায়,

হ্যাঁ আমার ওই sea food খুব ভালো লাগে। তারপরে আর কোথায় যাবেন বলে ঠিক করলেন? আমি দেখুন আমি পাহাড় গেছি আহ নৈনিতাল বলে একটা জায়গা আছে ওটা গেছি পাহাড়টা দেখে নিয়েছি কিন্তু আমি, এখনও অব্দি সমুদ্র দেখিনি তো আমার ওই সমুদ্রতে যাওয়ারই ইচ্ছা। আচ্ছা তো ভাইজ্যাকে গেলে তো আপনার সমুদ্র দেখা হয়ে যাবে plus ওইখানে পাহাড়ও রয়েছে আহ সেই পাহাড়ও দেখতে পারবেন দুটোই একসঙ্গে রয়েছে ভাইজ্যাকে। হ্যাঁ মানে একটার জন্য গেলে আরেকটা দেখে নিয়া দেখে নিয়া হবে।

তো নৈনিতাল যখন গেছিলাম অনেক বড় বড় পাহাড় আর পাহাড়ের রাস্তা গুলো কেমন zig zag type এর ফাঁকা দ্বিপে গেছিলাম বেশ ভালো লাগে অতো উঁচু উঁচু পাহাড় দেখতে। হ্যাঁ পাহাড়ের রাস্তা অনেকটা ওরকম zig zag type এরই হয় মানে বাঁক খেয়ে খেয়ে আরকি উঠতে থাকে পাহাড়ে

বা গোল গোল type এর উঠতে থাকে।

গোল গোল টাতে একটু অসুবিধা হয়, এটা mainly বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়যে ওই zig zag করেই আরকি, এবারে ওরকম zig zag করে ওঠে বলে অনেকের মানে গাড়িতে গেলে পরে অনেকের উম বমি করারো আরকি একটা tendency থাকে। হ্যাঁ অনেকে ওই zig zag ব্যাপারটা নিতে পারে না আমি প্রথম দিন যখন যাই তখন আমারও মাথা থাটা ধরে নিয়েছিলো তারপরের দিন যখন গিয়েছিলাম তখন ঠিক ছিল মানে বুঝতামনা তো আমি ভাবছি সোজা রাস্তা হবে। তো ওমনি zig zag হয় সেটা তো বুঝতে পারতামনা না জানতাম না। হুম হুম তা নৈনিতালে আর কী কী দেখলেন?

গিয়েছিলাম ওই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছিলাম ওখানেও একটা বৈষ্ণবী দেবীর আহ মুরতি মানে মন্দির আছে ওটাও হচ্ছে অনেকটা উঁচুতে প্রায় অনেকগুলো সিঁড়ি অতোগুলো সিঁড়ি মনে নেই, কিন্তু অনেকটা উঁচু সিঁড়ি হয় দেখেছেন তো ওরকম ওটা গেছিলাম ওখানে একটা bridge ছিল ওটাতে গেছি নদীর মতো ছিল ওটাতে গেছি বেশি যাইনি কোথাও। আচ্ছা কদিনের tour ছিল ওটা? ওটা দু-তিন দিন ওখানে থেকেছিলাম আর রাত্রে যেতে দুদিন সময় লেগেছিলো

হুম গরম কালে AC তে না গেলে খুব problem হ্যাঁ সেতো এখন যা গরম পড়ছে AC তে না গেলে পরে খুব অসুবিধা। অসুবিধা খুব। তারপরে আহ আপনি ওইখানে আপনার মন্দিরও আছে নৈনিতালের পেছনে আহ বুদ্ধ আহ বুদ্ধ tample ওটা না ওটা যাওয়া হয়নি শুধু আমি ওই বৈষ্ণব দেবীর মন্দির টায় গিয়েছিলাম দিয়ে ওখান থেকে চলে এসছিলাম। আচ্ছা।

হুম হুম অনেক ঘোরার কথা হলো ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ।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

আহ হ্যা হ্যা bye